কিছুটি মানুষ বাইরে দেখছে মেলার দর্শনটি মা বাইরে দেখছে আর মেলার-আতে নানা রকমের--

গাছের ধারে ধারে বড় বড় গাছ বেশ লাগা আছে সবাইতে দেখতে হারা ভরা মহল দেখাচ্ছে লাগছে।

আর ধারে ধারে আর লোক ঘুরছে দেখছে আর সবাইতে। হে দুটা লোক হেলমেট পড়ে আছে।

টিকিট ঘরের উম ধারে ধারে ক্যান্টিন ও লাগা--

দেখতে সিন্ - টা হারা ভরা দেখাচ্ছে ।

এথায় একটা ঝর্ণা ঝর্ণার জল বইছে। ঝর্ণাতে জলটা কত জল এ বইছে।

ক চক কেক টা চকলেট -ই রঙের কেক আছে। আর সবে রঙের দেখাইছে।

এ দৃশটা একটা জঙ্গলের দৃশ লাগছে। ধাইরে ধাইরে পাহাড়ি আছে। আর --

উম ই দৃশটা ছাতের সিন আছে।

ভালো দেখাচ্ছে এ সবেতে কালারফুল দেখাইছে।